এটি একটি প্রাকৃতিক দৃশ্যের চিত্র যেখানে আকাশ টি খুবই সুন্দর এবং বৈচিত্র্যময় লাগছে।

এই চিত্রে আমরা একটি সরকারি দপ্তর দেখতে পাচ্ছি যেটি খুবই সুবিশাল এবং বড়ো এখানে প্রচুর মানুষজন ভিড় করেছে।